এখানে যে দৃশ্যটি দেখানো হয়েছে বা উপস্থাপনা করানো হয়েছে এখানে একটি দৃশ্য দেখানো হয়েছে সেখানে অনেক গুলো হরিণ একত্রিত ভাবে--

এখানে জো আ-আছে এবং এটি একটি সম্ভবত চিড়িয়াখানা বা জঙ্গলের ছবি যেখানে অনেকগুলো হরিণ একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং কিছু কিছু হরিণ এখানে আ ঘাস খাচ্ছে।

এখানে যেটি দেখানো হয়েছে বা উপস্থাপনা করানো হয়েছে এখানে একটি উপর বিল্ডিং দেখতে পাচ্ছি | এবং বিলডিং টি বিশাল আকৃতির একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

বিশাল আকৃতির একটি আহ বিল এতো সুন্দর একটি প্রাকৃৃতিক আহ দৃশ্য |